এবং দেখা যাচ্ছে দুরে বেশ কিছু উঁচু উঁচু পাহাড় রয়েছে এবং কিছু অসংখ্য গাছপালাও দেখা যাচ্ছে থামনেই দেখা যাচ্ছে একটি বড় খেজুর গাছ এবং একটি বড় পাথর পড়ে রয়েছে।